চা বাগানের ভিতরে অনেকগুলো গাছ গাছলা দেখা যাচ্ছে তার পিছনে অনেকগুলো গাছ দেখা যাচ্ছে।

তারপরে বাচ্চাদের কিরিম তেল সাবান রয়েসে।

বাইরিন্দার সামনে আবার গিরিল লাগানো রয়েছে।

একটা গাড়িতে আবার একটা লোক বসে আছে।

যেমন- কুরকুরি জলের বোতল ফ্লাস্ক ।

এখানে একটা ঝুড়ি দেখা যাচ্ছে।

এখানে একটা সাদা রঙের পাকা ঘর রয়েছে।

তার পিসনে কতগুলো ফটোফ্রেম আসে।

বনের ভিতরে একটা নদী রয়েসে।

পেট্রোলপাম্প দেখা যাচ্ছে যেখানে তিনজন লোক দাঁড়িয়ে আছে।

এইদিকে একটা চায়ের দোকান রয়েসে।

একজন লোকের পাশে আবার আরেকটা টোটো রয়েসে।

ঘরের মেঝের কালার ব্রাউন কালার করানো আছে।

হ্যাঁ এইটে আরেকজন লোক বসিয়েছে একটা ব্রেঞ্চের উপরে।

তার পাশে আরেকটা দোকান দেখা যাচ্ছে।

ছেলেটার মাথায় একটা টুপি রয়েসে।

মেঝেতে আবার কাঠ কালার রয়েছে।

দুটো কালারিং করা আছে একটা হল গোলাপী কালার আরেকটা হল হলুদ কালার ।